ইস্টাব্লেজার এইখানে আর একটু লোক বসে আছে ।

এই আর সাইড -এ সাইড -এ পোস্টার চিপকাই দিয়েছে ।

দুটা নৌকা আছে জলের উপর ।